নমস্কার
এবং জীয়োজেব্রাতে বিভিন্ন জ্যামিতিক চিত্রের সম্পর্কের উপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
আমরা ধরে নেই যে আপনার জীয়োজেব্রা সম্পর্কে মৌলিক জ্ঞান আছে
যদি না হয় তাহলে এগোনোর আগে ইন্ট্রোডাকশন টো জিওজেবরা টিউটোরিয়ালটি দেখুন
দয়া করে লক্ষ্য করুন যে এই টিউটোরিয়ালের উদ্দেশ্য প্রকৃত কম্পাস বাক্স প্রতিস্থাপন করা নয়
জীয়োজেব্রাতে বস্তুগুলি গঠন করা হয় সেগুলির বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য
এই টিউটোরিয়াল এ আমরা আঁকতে শিখব বৃত্তস্থ চতুর্ভুজ এবং অন্তবৃত্ত
এই টিউটোরিয়ালটি রেকর্ড করার জন্যেআমি লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 1004 ল্টস এবং জীয়োজেব্রা সংস্করণ 32400 ব্যবহার করছি
আমরা নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব
কম্পাস সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস সার্কেল উইথ সেন্টার থ্রাউগ পয়েন্ট পলিগন পারপেন্ডিকুলার বিসেক্টর এঙ্গেল বিসেক্টর এন্ড এঙ্গেল জীয়োজেব্রা উইন্ডো খুলুন
এই কাজের জন্য আমাদের অ্যাপ্লিকেশনস এডুকেশন এবং জিওজেবরা তে টিপতে হবে
আমাকে এই উইন্ডোর মাপ পরিবর্তন করতে হবে
অপশনস মেনু তে টিপুন ফন্ট সাইজ এ টিপুন এবং চিত্র পরিষ্কার করার জন্যে তারপর বিন্দু 18 এ টিপুন
একটি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা যাক
এই কাজের জন্য টুল বার থেকে রেগুলার পলিগন টুল নির্বাচন করুন রেগুলার পলিগন টুলের উপর টিপুন অঙ্কন প্যাডের উপর যে কোনো দুটি বিন্দুর উপর টিপুন
আমরা দেখতে পাবো যে ডিফল্ট মান 4 এর সঙ্গে একটি ডায়লগ বাক্স খুলবে
ওক টিপুন
একটি বর্গক্ষেত্র এবিসিডি আঁকা হয়ে গেছে
বাঁদিকের কোণায় অবস্থিত মুভ টুল ব্যবহার করে বর্গক্ষেত্রকে কাত করুন
টুল বার থেকে মুভ টুল নির্বাচন করুন মুভ টুলের উপর টিপুন
মাউস পয়েন্টারকে A বা B এর উপর রাখুন
আমি B চয়ন করব
মাউস পয়েন্টারকে B এর উপর রাখুন এবং মাউস দিয়ে এটি টেনে আনুন
এখন আমরা দেখতে পাবো যে বর্গক্ষেত্র তেড়ছা তলে আছে
রেখাংশ ABতে একটি উল্লম্ব দ্বিখণ্ডক আঁকুন
এই কাজ করতে টুল বার থেকে পারপেন্ডিকুলার বিসেক্টর টুল নির্বাচন করুন
পারপেন্ডিকুলার বিসেক্টর টুলের উপর টিপুন
বিন্দু A তে টিপুন
এবং তারপর বিন্দু B তে টিপুন
আমরা দেখতে পাবো যে একটি পারপেন্ডিকুলার বিসেক্টর আঁকা হয়েছে
এই কাজের জন্যে রেখাংশ BCতে একটি দ্বিতীয় উল্লম্ব দ্বিখণ্ডক আঁকুন
টুল বার থেকে পারপেন্ডিকুলার বিসেক্টর টুল নির্বাচন করুন পারপেন্ডিকুলার বিসেক্টর টুলের উপর টিপুন
বিন্দু B তে টিপুন
এবং তারপর বিন্দু C তে টিপুন
আমরা দেখতে পাবো যে উল্লম্ব দ্বিখণ্ডকগুলি একটি বিন্দুতে ছেদ করে
এই বিন্দুটিকে E হিসাবে চিহ্নিত করি
এখন কেন্দ্র E এর সঙ্গে একটি বৃত্ত আঁকি এবং যা C এর মধ্যে দিয়ে যায়
টুল বার থেকে সার্কেল উইথ সেন্টার থ্রাউগ পয়েন্ট টুল নির্বাচন করুন সার্কেল উইথ সেন্টার থ্রাউগ পয়েন্ট টুলে টিপুন
কেন্দ্র হিসাবে বিন্দুE তে টিপুন এবং যা C এর মধ্যে দিয়ে যায়
বিন্দু E তে টিপুন এবং তারপর বিন্দু C তে
আমরা দেখতে পাবো যে বৃত্ত চতুর্ভুজের সমস্ত ছেদচিহ্নের মধ্যে দিয়ে যাবে
একটি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা হয়েছে
আপনি কি জানেন যে একই ক্রমানুসারের প্রান্তদৈর্ঘ্যের সকল চতুর্ভুজের মধ্যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল সর্বোচ্চ
চিত্রটি এনিমেট করার জন্যে মুভ টুল ব্যবহার করুন
এই কাজ করতে টুল বার থেকে মুভ টুল নির্বাচন করুন মুভ টুলে টিপুন মাউস পয়েন্টার A বা Bতে রাখুন
আমি A নির্বাচন করব
মাউস পয়েন্টারকে Aতে রাখুন এবং এনিমেট করার জন্যে মাউস দিয়ে এটি টেনে আনুন
নির্মাণ সঠিক কিনা সেটা যাচাই করুন
এখন ফাইলটি সংরক্ষণ করুন
ফাইল সেভ এএস এ টিপুন
আমি ফাইলের নাম cyclic quadrilateral হিসাবে লিখব
এবং সেভ এর উপর টিপুন
এখন একটি অন্তবৃত্ত আঁকার জন্যে একটি নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন
এটি করার জন্যে ফাইল নির্বাচন করুন এবং তারপর নিউ
এখন এই কাজ করতে একটি ত্রিভুজ গঠন করুন টুল বার থেকে পলিগন টুল নির্বাচন করুন পলিগন টুলের উপর টিপুন
ত্রিভুজ চিত্রকে সম্পূর্ণ করতে বিন্দু abসি তে টিপুন এবং আবার বিন্দু A তে টিপুন
এই ত্রিভুজের কোণগুলি পরিমাপ করা যাক এই কাজ করতে টুল বার থেকে এঙ্গেল টুল নির্বাচন করুন এঙ্গেল টুল এ টিপুন
বিন্দু baসি cbআ এবং acবি তে টিপুন
আমরা দেখতে পাবো যে কোণগুলি পরিমাপ করা হয়ে গেছে
এখন এই কোণগুলির কোণ দ্বিখণ্ডক অঙ্কন করুন
টুল বার থেকে এঙ্গেল বিসেক্টর টুল নির্বাচন করুন এঙ্গেল বিসেক্টর টুলে টিপুন
বিন্দু baসি তে টিপুন
দ্বিতীয় কোণ দ্বিখণ্ডক গঠন করার জন্যে টুল বার থেকে আবার এঙ্গেল বিসেক্টর টুল নির্বাচন করুন
এঙ্গেল বিসেক্টর টুল এবং টুল বার এ টিপুন বিন্দু abসি তে টিপুন
আমরা দেখতে পাবো যে দুটি কোণ দ্বিখণ্ডক একটি বিন্দুতে ছেদ করে
এই বিন্দুটিকে D হিসাবে চিহ্নিত করুন
চলুন একটি উল্লম্ব রেখা আঁকি যা বিন্দু D এবং রেখাংশ AB এর মধ্যে দিয়ে যায়
টুল বার থেকে পারপেন্ডিকুলার লাইন টুল নির্বাচন করুন পারপেন্ডিকুলার লাইন টুলের উপর টিপুন বিন্দু D এবং তারপর রেখাংশ AB এর উপর টিপুন
আমরা দেখতে পাবো যে উল্লম্ব রেখাটি রেখাংশ আব কে একটি বিন্দুতে ছেদ করে
এই বিন্দুটিকে E হিসাবে চিহ্নিত করুন
এখন কেন্দ্র D এর সঙ্গে একটি বৃত্ত গঠন করা যাক এবং যা E এর মধ্যে দিয়ে যায়
টুল বার থেকে কম্পাস টুল নির্বাচন করা যাক কম্পাস টুলের উপর টিপুন কেন্দ্র হিসাবে D এবং ব্যাসার্ধ হিসাবে ডিই তে টিপুন
চিত্রটিকে সম্পূর্ণ করার জন্যে বিন্দু D তে টিপুনএবং তারপর আবার বিন্দু E এবং Dতে টিপুন
আমরা দেখতে পাবো যে বৃত্ত ত্রিভুজের সকল প্রান্তকে স্পর্শ করে
একটি অন্তবৃত্ত আঁকা হয়েছে
এর সঙ্গে আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এই টিউটোরিয়াল এ আমরা গঠন করতে শিখেছি বৃত্তস্থ চতুর্ভুজ এবং অন্তবৃত্ত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করে
নির্দেশিত কাজ হিসেবে আমি চাই যে আপনি একটি ত্রিভুজ এবিসি আঁকুন
BC এর উপর একটি বিন্দু D চিহ্নিত করুন আদ যুক্ত করুন
ব্যাসার্ধ রের রের1 এবং রের2 এর সাথে ত্রিভুজ এবিসি এবিডি এন্ড CBD কে বৃত্তের আকারে আঁকুন
বে হল উচ্চতা h
ত্রিভুজ ABC এর শীর্ষগুলি স্থানান্তরিত করুন
সম্পর্ক যাচাই করার জন্যে
1 2r1হ্1 2r2হ্ 1 2rহ্ নির্দেশিত কাজের আউটপুট এরকম দেখতে হওয়া উচিত
এই url এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন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
আরো বিস্তারিত জানার জন্য contactspoken tutorialorg তে লিখুন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
আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ